ড্রাম পড়ে আছে অনেক মনে হয় কোন কারখানার একটা ব্যক্তিকে দেখতে পাওয়া গিছে ওর প্যান্ট আছে উম বাদামী কালার -এর একটা গেঞ্জি পড়ে আছে ওই সাইড -এ আম গাছের চারি আর এ সাইড -এ একটা অটো লেগে আছে লাল অটো ।

এটা কোনো এক জায়গার খুব সুন্দর সেলুন ভেতরে অনেক সুন্দর পর্দাও দেওয়া আছে একটা ব্ল্যাক একটা চেয়ার আছে চেয়ারের উপরে একটা নীল তোয়ালিও আছে।

এখানে একটা গেট দেখা যাচ্ছে গিট -এর মাথায় একটা হ্যালোজেন বা একটা লাইট লাগানো আছে বড় এবং দুইদিকে অনেক গাছ হচ্ছে ছোট ছোট এবং হাঁস ও আছে অনেক যারা সেটা গাছপালা দেখতে পাওয়া যাচ্ছে ।

এবং- ভিতরে মিডিল -এ একটা পিচ -এর রাস্তা দেখা যাচ্ছে--

একটা পাথরের উপর ধ্যান ধ্যান কোথায় বসে আছেন ওনি বোধ মূর্তি ওর শরীর তা কালো আর গায়েরা উম- শরী--